ঘাসের মধ্যে সাদা রঙ আছে এবং--

মসজিদের সামনে একটা তাল গাছের পাতা।

গোলাপী আর নীলের মধ্যে মসজিদের উপরে দুটো--

এখানে একটা ছোট্ট মাঠের মধ্যে--

আমি এখানে দেখতে পাইছি --

যে এটা একটা বাগান বা জঙ্গল।

গানবাজনার অনুষ্ঠান হচ্ছে | সেখানে একজন নীল জামা পরে একটা ভদ্রলোক গান গাইছে।

তার পাশে একটা তাল গাছ আছে | তার পাশে অনেক গাছ গাছড়া আছে | সেই মনোরম পরিবেশ |

এই জায়গায় চড়ুইভাতি করা হয় চড়ুইভাতি করা হয়।

তার পেছন দিকে একটা বাইক আছে তার পেছনে আর একটাও বাইক আছে।

তুলোর মতো একটা লাঠি নিয়ে।

দেখতে পাচ্ছি এখনো কোনো লোক আসেনি এখনো কিছু শুরুও হয়নি।

যেই বাস -এর নাম হচ্ছে শ্যামলী।

আমি এখানে একটা চার্চ টাইপের দেখতে পাচ্ছি চার্চ ই ।

বাস -এর রঙগুলো হলুদ একটা মাঠের মধ্যে এই--

ঘুষি মারামারির জন্য একটা জায়গা রেখে যতটা সম্ভব এটা --

কাঁচের জ-অ-অ ব কাঁচের জানালা লাগানো সামনে এক--

পাঁচ নম্বর গেট-ও আছে কিন্তু মানুষ নেই এর ম--

আমি এখানে একটা সবুজ আকৃতির একটা পরিবেশ দেখতে পাচ্ছি যেখানে কিছু--

কিছু স্তুপকে আগেকার দিনের আগেকার আমলের--

খুব সুন্দর এখানে চলচিত্র দেখানো যাবে ।